এইখানে দুইজন লোক বাইরে বসে বই বিকছে। সারি সারি বইগুলো খুলা যেন থাক করা র-রয়েছে ।

ওইখানে অনেকগুলি ফ্যান দেখতে পাওয়া যাছে এবং এইখানে দেখতে পাওয়া যাছে এ ওয়ান এন.জে.পি. পার্লার এখানে।

এবং এ.টি.এম. -এর গেট -টি খোঁড়া-র-র রয়েছে।

পাথরের উপর দাঁড়িয়ে আছে সেখান থেকে মোবাইল -এ ফটো তুলছে।